লাদাখ ignited mines প্রকল্প ,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 দিল্লী স্কুল ব্যাগ নীতি ,

চকমান্য বিদ্যা কানুকা যোজনা অন্ধ্রপ্রদেশে চালু করা হয়েছিল,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

সামগ্রিক প্রভাব,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 MHRT নির্দেশিকা গুলির মূল বিষয় গুলি,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

বারোই জুলাই মামলা দিবস, মালালার কথা,